এই অ্যাঁ সরকারি হাসপাতাল গুলা অনেক উন্নত হয়েছে. অনেক পরিষ্কার আগের চেয়ে. আর আপনার এই যে যেমন ঢাকাতে অ্যাঁ এই প্রত্যেকটা মানুষের শরীরের যে প্রত্যেকটা অঙ্গ আছে না এরকম প্রত্যেকটা department আছে. এবং Neuro, জন্য Neuro science করলো. এরপরে heart এর জন্য heart এর হাসপাতাল আছে আলাদা. এরপরে অ্যাঁ PG , পঙ্গু, পঙ্গুর জন্য পঙ্গু বিভাগ আছে আলাদা. প্রতিটা department জন্য প্রতিটা হাসপাতাল আলাদা আলাদা. হ্যাঁ ওইটা ঠিক আছে. যে গেলাম তো. তাহলে অনেক না. আগে তো আর এরকম ছিল না. সবগুলা একই একই

আপনি advice দিতেন যে মানে আপনার স্বাস্থ্য ঠিক রাখার অ্যাঁ ব্যাপার. আপনি আমায় যদি tips দিতেন তাহলে আমি একটু করতাম. স্বাস্থ্য ঠিক রাখার tips আসলে নিজের যে দৈনন্দিন কাজগুলা নিয়ম মেপে চলা, নিয়ম মেপে খাওয়া, নিয়ম মাপে এইযে কাজকর্ম করা. দুশ্চিন্তা না করা. হ্যাঁ তাহলে মোটামুটি স্বাস্থ্য ঠিক থাকবে. প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করা, এরপরে কিছুক্ষণ কাজকর্ম করা. এর পরবর্তী কাজ office থাকলে Office যাওয়া. অ্যাঁ ঠিক time এ খাওয়া দাওয়া করে নেওয়া, এগুলো মেনে চললে স্বাস্থ্য ঠিক থাকবে আশা করি. আচ্ছা একজন মানুষকে আপনার অ্যাঁ এই একদিনে কয় ঘন্টা ঘুমানো দরকার আর minimum ছয় থেকে সাত ঘন্টা. হ্যাঁ আমি তো আপনার এই অতিরিক্ত ঘুমানো যাবে না. আবার কম ও ঘুমানো যাবে না. হ্যাঁ ওটা ঠিক আছে. এখন আপনার এই যে আমাদের তো বর্তমানে সমস্যা হচ্ছে যে খাবারের সমস্যা. আমরা এই আপনার যে hygienic খাবার গুলো পাইতেছি না. স~ সব জায়গায় শুধু সার আর সার.

হ্যা যেমন আপনার বর্তমানে মানুষ অনেক মানুষের ধৈর্যের ক্ষমতাটা কম. মানসিকভাবে আসলে মানুষ সুস্থ নয় অনেক বেশি.

চারদিকে pollution. আপনার সব দিকে pollution. এটা তো অবশ্যই. হম মানুষ আসলে কারো স্বাস্থ্য খাতে অবস্থা খুব খারাপ এটাও এটার জন্য আসলে দায়ী আমরা নিজেরাই. তো এটারে ভালো লাগতে গলে নিজেরা আসলে ভালো দিকগুলোও মেনে চলতে হবে. এই যে বললাম খাওয়া ঠিকমত ইয়ে করা. এই যে বাইরে গেলে mask পরা আপনার মানুষ যেমন

খাবার খাওয়া পুষ্টিসম্মত খাবার খেলে স্বাস্থ্য ঠিক থাকবে হ্যাঁ ওটা ঠিক আছে অ্যাঁ. কিছু কিছু মানুষ আপনার পর্যাপ্ত পরিমাণে পানি খায় না. হম. ওদের জন্য পানি খাইতে হবে হম. পানি খাইতে হবে নাকি. অবশ্যই অবশ্যই পানি খাওয়া উচিত. হ্যাঁ, ওইটা ঠিক আছে

অ্যাঁ আরেকটু বাইরের দেশগুলোর চিকিৎসা নাকি আরো~ আরো উন্নত. তো আমাদের দেশে আস্তে আস্তে আগাবে উন্নত দেশগুলার কাছাকাছি হয় হয়তো একদিন পৌছাবে স্বাস্থ্য খাতে. এটা day by day উন্নত করবে. এইখান থে~ এখন তো আপনার আগে থেকে অনেক উন্নত হয়েছে. কারণ আমাদের দেশের ভালো ভালো private হাসপাতাল আছে অনেকগুলা care . ওই বাইরের দেশগুলোতে থেকেও বাংলাদেশে চিকিত্সা নিতে আসতেছে মানুষ. . ভালো ভালো Hospital গুলো আছে ঢাকাতে বা চট্টগ্রামে এটা খেয়াল করছে কিনা জানিনা

হম বড় বড় নামী নামী হাসপাতাল. হম এগুলা আসলে আমাদের দেশের জন্য একটা ভালো লক্ষণ আসলে যদি সর্বোপরি

থেকে ইয়ে নিয়ে যেতে হবে যাতে স্বাস্থ্য ঠিক থাকে. আপনার একটা স্বাস্থ্যবান আপনার সা~ স্বাস্থ্যের দিক থেকে স্বয়ং সম্পূর্ণ নাগরিকই পারবে আপনার দেশের কি বলে দেশের আপনার ওই কর্ণধার হইতে আর কি.

তো আপনার দেশের জন্য কিছু করতে পারবে না.

স্বাভাবিকভাবে ঠিক না থাকলে ঠিকানাকে তাহলে তো কোনো কাজ হবে না. হ্যা ঠিক আছে . তো overall দেখে আসলে দেখা যায় যে ওই আজ থেকে বিশ বছর, বাইশ বছর আগে চিকিৎসা থেকে বা আসে~ এই বিভিন্ন চিকিৎসাটাকে, বর্তমান চিকিৎসাটা অনেক উন্নত, অনেক develop করানো হইছে.

আজকের মতো এখানে শেষ~ রাখি হ্যাঁ. আচ্ছা Arbi .

hello, shopping mart এ আপনাদের স্বাগত, আমি অর্জয়িতা বলছি, বলুন sir কীভাবে আপনাকে help করতে পারি? আমার একটা product ছিল বই আসলে, আমি এটা last আহ দশ দিন আগে আমি order করেছিলাম, এখনও পর্যন্ত আসে নি এটা, আমি এটার details জানতে চাইছি। আপনাদের phone করলে আমি phone এ পাচ্ছি না। আহ okay sir আমি দেখে নিচ্ছি আহ তার আগে sir আহ আমি আপনার থেকে sorry চেয়ে নিচ্ছি sir এই বিষয়ে, আহ আপনি আমাকে ওই order number টা একটু বলতে পারবেন তাহলে আমি track করতে পারি। আচ্ছা order number লিখুন nine eight six zero seven।

আপনারা মানে customer দের সাথে এরকম ভাবে ব~ ব্যবহার করেন না কি? no sir, i am very sorry sir, আমি check করে নেবো যে এর আগে আপনার কার সাথে কথা হয়েছিলো তো সেরকম যদি আমরা কিছু দেখতে পাই definitely sir আমরা এটাকে escalate করবো sir ঠিক আছে! সে কোন তার নাম বললো সোহম না কী তার নাম বললো। হম হম আচ্ছা, sir আমাদের কাছে সব call আহ call এর মানে details থাকে recordings থাকে তো আমরা definitely check করে নেবো sir এরকম যদি কিছু পাই আমরা নিশ্চই escalate করবো leadership team এর কাছে sir। প্রথমত তার তো মানে কথা বার্তার একদম বিচ্ছিরি সে জানে না কীভাবে customer এর সাথে কথা বার্তা বলতে হয়। সে আমাকে hold এ রাখলো minimum আধ ঘন্টা, আমি খালি ভাবছি যে একজন কী করে করতে পারে? আমার দরকার ছিলো সেই জিনিষটা তিন দিন আগে, আমি এখনো পর্যন্ত জিনিষটা পাইনি। okay sir, i am really sorry sir, আমি check করে নেবো এখুনি আমি আপনার complain টা register করে নিচ্ছি, আর যেই colleague এর সাথে আপনার কথা হয়েছে definitely আমি check করবো sir আমাদের backend এ check করা হবে তো আপনি

তিনবার করছি, সেই এর আগে এই একই কথা বলল আপনার মতো, আমি কী বিশ্বাস করবো, আমি কাকে বিশ্বাস করবো আপনি বলুন এ ভাবে? আহ sir দেখুন আহ এটা তো আমাদের আহ internal matter actually, তো আমরা details share করি না but definitely sir আমি আপনাকে একটা email drop করে দেবো যখন আমি complain টা raise করবো, তো সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না okay।

আহ written document থাকবে যে আমাদের backend থেকে একটা complain হয়েছে ঠিক আছে sir? আর আপনার product টা আমি check করে নিচ্ছি আমাকে একটুখানি সময় দিন আহ আপনার call টা আমি দু minute এর জন্য hold করতে পারি sir?

আহ hold এ থাকার জন্য খুব খুব ধন্যবাদ sir, আমি যেরকম দেখতে পাচ্ছি আহ order টা sir আপনার আহ আপনার final delivery station এ পৌঁছে গেছে, আর ওখান থেকে কোনো reason এর জন্য sir ওটা pickup হয়নি আমাদের যে delivery agency রা আছে ওনাদের ওই আহ package টা assign হয়নি বলে আপনার product টা আপনার পৌঁ~পৌঁছাতে দে~ আহ late হচ্ছে sir। so আমি একটা feedback form fill করে দিয়েছি আমাদের যে courier partner আছে তাদেরকে, তো sir এটা within twenty four hours আহ out for delivery হয়ে যাবে আর আপনি আপনার product টা পৌঁছে যাবে sir, okay?

number টা সেটা আমি আপনাকে mail করে দেব আপনার registered email ID তে যেটা আপনার account এর সাথে register আছে। so আপনি এই call টার পরে আপনি mail টা পেয়ে যাবেন okay sir? আচ্ছা যদি আমি এটাকে এখন cancel করি তাহলে আমি এটার refund কত দিনে পাবো? কারণ এখন তো আমার সে দরকারটা ফুরিয়ে গেছে, আমি যাকে দেওয়ার ছিল তারা তো সেদিন চলে গেছে। জন্মদিন ছিল তার, সে তো চলে গেছে, আমি তাহলে refund করলে কতদিন টাকাটা পাবো? আহ okay sir, i am very sorry, আহ কিন্তু sir আপনি যদি cancel করে দেন তালে refund আপনি কোন আহ মাধ্যমে মানে mode এ payment করেছিলেন, UPI নাকি আহ

এর আগে আমি মানে এরকম দু-তিনবার আমি মানে সত্যি ভুগেছি আমি মানে এটার আমার একদম ভরসা উঠে গেছে এইসব online delivery থেকে, জানিনা কেন আমার কী সময় মা~ কুক্ষনে মাথা খারাপ হয়েছিল, আমার দরকার পরে গেছিলো তাই আমি আপনাদের কাছে এসছিলাম, কিন্তু আপনারাও সেই একই কাজ করলেন। আহ sir i am very sorry যে আপনাকে এরম একটা কিছু face করতে হয়েছে, আমরা always try করি যে আহ যাতে product সময়ে পৌঁছায় because অনেকের অনেক gift থাকে, বাট~ birthday gift হয় বা অনেক কিছু হয় তো sir আমরা সেটা সবসময় চেষ্টা করি। but এই ক্ষেত্রে sir একটু order টার আহ মানে একটু problem হয়ে গেছে কোনো কারণে backend team থেকে, সে ওটা ওরা assign করতে হয়তো কোনোভাবে miss হয়ে গেছে, সেইজন্য sir এটা এতদিন ধরে রয়ে গেছে। কারণ product টা আপনার আহ final delivery station এই রয়েছে, মানে আপনার বাড়ির যে আশেপাশে যে station sir সেখানেই রয়েছে, তো সেখান থেকে এত দেরি হওয়ার কথা নয় actually, তো ওটাই হচ্ছে concern i am very sorry for the issue actually।

ব্যাব~ এরকম পরিষেবা নিয়ে আপনারা চালাচ্ছেন কী করে? মানে কেন চালাচ্ছেন? এরকম দরকার কী রেখেছেন কেন? লোককে শুধু শুধু আপনারা haphazard করছেন। হ্যাঁ sir আমি বুঝতে পারছি, আপনি আপনার feedback টা sir আমি আহ আমি note করে নিয়েছি sir definitely আমি এটা leadership team এর কাছে forward করে দেব যাতে এটা backend team আমাদের check করে sir, আর এই আহ problems গুলো clear করে দেয় sir, একদম চিন্তা করবেন না। ঠিক আছে আমি পাবো তো তাহলে আমি রি~ refund করছি কিন্তু, আমি পাবো তো তিন দিন এর মধ্যে?

না না না আপনি কি মানে order টা ক্যা~ cancel করতে চান

ঠিক আছে sir, আমি আমার end থেকে cancel করে দিচ্ছি আপনাকে কিছু করতে হবে না, তো আপনার যেই যে আহ মানে যেই মুহূর্তে ওটা cancel হয়ে যাবে আপনার কাছে email চলে যাবে, refund এর email, আর refund reference number ও আপনি পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি আপনার bank এও গিয়ে check করতে পারেন, okay sir? আচ্ছা ঠিক, ঠিক আছে no problem sir, আর কোনো help করতে পারি sir এছাড়া?

thank you so much for calling sir, আপনার দিন ভালো কাটুক, thank you।

একদা কোন এক কালে এক শহরে একজন বৃদ্ধ নাবিক বাস করতেন

তিনি অনেক মাস ধরেই অসুস্থ ছিলেন

নদী বরাবর কোনো এক জায়গায় স্বর্গ ও পৃথিবীর মধ্যে সংযোগকারী একটি সেতু রয়েছে

তিনি বাড়ি ছেড়ে নদী বরাবর সেই সেতুর খোঁজে বেড়িয়ে পরলেন

কিন্তু একমাস নাও বাইবার পরও

তিনি হতাশায় ডুবে গেলেন

এমনই এক বিষাদগ্রস্ত রাতে

তিনি এতটা ক্লান্ত ছিলেন যে আর নাও বাইতে পারলেন না

তাই তিনি কাছাকাছি একটা জঙ্গলে আশ্রয় নিলেন

তিনটি জাম ফল ছাড়া তার কাছে আর কোন খাবার ছিল না

তিনি ওটা মুখে দিতে যাচ্ছিলেন

তিনটি খরগোশ ক্ষুদার্ত বৃষ্টিতে

জামগুলোর দিকে তাকিয়ে আছে

দয়ার মাত্রা বেড়ে গেল

সন্তুষ্ট করার জন্য

জামগুলো দিয়ে দিলেন

মেঝের ওপর শুয়ে ঘুমিয়ে পরলেন

তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন

একটা উজ্জ্বল ও ঝলমলে

রামধনু সেতুর মধ্য দিয়ে

বাগানটার মধ্যে ছিল বিষ্ময়কর সুন্দর

রঙিন সুন্দর ফুল